উপরে একটা সাদা আর নীল রঙ্গের বাল্প লাগানো আসে।

এখানে দুইজন মানুষ একটা দুকানোর ভিতরে ফটো উঠাইছে।

সকল মালে একটা চশমা লাগাইন আসে।

এখানে লাকড়ি দিয়া উম বক্স বানাইলাসে।

এখানে ওটা দোকানের ফটো দেখতে পাওয়া যান।

পাহাড়ের রঙ সাদা আর কালা।

এখানে একটা টেবল রাখা আছে টেবিলে র ওপরে একটা ইনভেটার রাখা --

নীসে সাদা রঙ্গের কয়েকটি বই দেখা যাক ।

লাল রঙ্গের ইঁট দেখতে পাওয়া যায় পিহনে একটা রড খাঁড়া করে রাখা।

পাশে একটা দুইটা হলুদ রঙ্গের বিল্ডিং দেখা যায়।

অ্যালুমিনিয়ামের কয়েকটা শোকেস দেখা যায়।

একজন গ্লাস শৌকেজের সামনে গ্লাস লাগাইতাসে।

মূর্তির মাথায় একটা টুফি দেখতে পাওয়া যার।

একানে একটা মাসোর বাজার দেখা যার ।

এখানে একটা বিল্ডিংয়ের ফটো দেখতে পাওয়া যার।

একটা হলুদ রঙের বাঘের মূর্তি বানাইলাসে।

ঘরে সাদা রঙের কয়েকটা ফ্যান দেখতে পাওয়া যার।

অন্য সাইটে সবুজ রঙ্গের স্কিন লাগাইলাসে।

বিল্ডিংয়ের রং সাদা ম সামনে একটা লোহার টেবিলের মতো দেখতে পাওয়া যার।

এখানেও একটা কয়েকটা এলাকা।

পাশে একটা ইলেকট্রিক খুঁটি দেখতে পাওয়া যার।

এখানে একটা খুলা মাঠ দেখতে পাওয়া যার।

শকেসের ভেতরে অনেকটা মিষ্টি দেখা জার।

এখানে একটা দোকানের ফোটো দেখতে পাওয়া যার।

ওয়ালের মধ্যে গ্লাস লাগাইয়া তারিয়া দেওয়া আসে।

একটা সাদা পাইপের মতো পোস্ট দেখা যার--

বিল্ডিংটির চতুর্দিক গাডোয়াল দেওয়া আসে।

এটা লাল আর নীল রং করা ওয়াল দেখা যার।

একজন মানুষ এখানে দেখতে পাওয়া যার--

এখানে একটা রাস্তার ফটো দেখতে পাওয়া যার ।

অনেকগুলা মানুষ বাইক সড়িয়া যার --